আসে তারপরে এক সাইড এ আসে বড় বড় গাছ আসে এটার লগে আসে পাতর আসে আর পরে আসে।

রুমের মধ্যে একটা মানুষ আছে।

বড় বিল্ডিং একটা আছে আর সোট বিল্ডিং দুইটা আছে।

এখানে আমরা অনেক ধরনের ফুল দেখতে পারতাসি যেমন সূর্যমুখী ফুল আসে গোলাপ ফুল আসে এবং বিভিন্ন ধরনের ফুল আসে।

সাদা কালারের অলটো গাড়ি দিয়া এরপরে বাইক আসে আরপরে স্কুটি আস--

ছোট ছোট মানুষের কিছু খেলনা টেলনা বানাচ্ছে।

আর বাইরে দিকে আছে ছোট ছোটো গা--

আর একানে আবার আঃ প্লেটের সামনে আবার আসে টেবিলের উপরে আসে জলের বোতল আসে দুইটা দুইটা কই একটা আসে আর তান চাপের বোতল একটা আসে।

এরপরে এইখানে আবার পাট্টর দে পাথর দেখতে পারতাসি উফ জলতা আইতাসে উফ উফরে থে নীচে নামতাসে।

এটা একটা পুষ্করিণী দেখতে পারতাসি পুষ্করিণীর মিডিলের মধ্যে আসে কী তা জানি একতা মানে দারামার মত দেখতে পারতাসি।

আ ফটোর সামনে না পুসকুনিটা পুসকুনি জলের কালার হইসে কেন কালা দেখোন যাইতাসে।